চিত্রটিতে তে এটি একটি নদীর পাড় দেখা যাচ্ছে এবং জলে থৈথৈ করছে চারপাশ গাছপালা দেখা যাচ্ছে আ--

চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি শপিং মল এবং এখানে সবকটা গ্লোসারি আইটেম রয়েছে এবং লাল বাস্কেট রয়েছে এবং বুস্কেটে একটি লাল রঙের বস্তা টাইপ কিছু রয়েছে।

এবং একটি লাল রঙের বিল্ডিং দেখা যাচ্ছে যেটি আগে কার দিনের বাড়ির ম--